modifying the display of content এর tutorial আপনাদের স্বাগত
in tutorial আমরা শিখব: displays full content display ম্যানেজ করা এবং ডিসপ্লে teaser ম্যানেজ করা
tutorial record করতে ব্যবহার করছি উবুন্টু লিনাক্স অপারেটিং সিস্টেম drupal 8 এবং ফায়ারফক্স ওয়েব ব্রাউজার
আপনি পছন্দের যে কোনো web browser ব্যবহার করতে পারেন
আমাদের আগে নির্মিত ওয়েবসাইটটি খুলুন
এখানে content রয়েছে দেখি যে এটি বাস্তবে কেমন দেখায় এবং drupal এটি পৃষ্ঠাতে কেমন বানায়
লক্ষ্য করুন যে teaser mode a read more এর সাথে title এবং body পাই
আমরা নীচে scroll করলে আমাদের সকল নতুন content দেখতে পারি
ডিফল্টরূপে নির্মিত অন্তিম 10 nodes এর drupal outputs দেয় যা homepage এ বদলেছে
লক্ষ্য করুন এখানে নীচে কিছু পত্রাঙ্কন রয়েছেপেজ 123 next এবং last
আমি last a টিপলে title এর পর read more এর সাথে teaser mode a নোডের সূচী দেখবো
এটি আকর্ষক নয়
drupal আমাকে view modes set করার অনুমতি দেয়
structure এ টিপে content types এ টিপুন
এখন events content type এর জন্য লেআউট আপডেট করুন
drop ডাউনে টিপুন তারপর manage display তে টিপুন
উপরে ধ্যান দিন manage display ট্যাবে এখানে default এবং teaser রয়েছে
default হল ডিফল্ট লেআউট আমরা আরেকটি full view লেআউট জুড়ব
এরপর হল teaser লেআউট teaser এ টিপুন
teaser mode এ শুধুমাত্র event description দৃশ্যমান এবং links যা হল read more links
এটি দেখায় যে trimmed limit: 600 characters
আমরা event content type কে ভালো দেখতে teaser mode বানাতে we জিনিসগুলি আপডেট করব
এগোনোর আগে এটি বোঝা দরকার যে drupal আমাদের layouts দেয়
structure এবং display modes এ টিপুন
তারপর view modes এ টিপুন এখানে form modes ও রয়েছে
এই form modes ডেটা প্রবিষ্ট করার layout
এই view modes ডেটা দেখার layout
view modes এ টিপুন
content view mode we full content rss search index search results teaser দেখি
আমরা নতুন content view mode ও জুড়তে পারি
মূল জিনিস হলআমরা শুধু drupal দ্বারা প্রদত্ত জিনিসেই সীমিত নই
এখানে blocks comments taxonomy terms এবং users ও রয়েছে
আমরা যে কোনোটিতে view modes জুড়তে পারি
এটি লক্ষ্য করুন মনে রাখতে এটি গুরুত্বপূর্ণ জিনিস
এগুলির মধ্যে এটি উপলব্ধ কিন্তু প্রতিটি content type এর জন্য সবগুলি সক্ষম নয়
ফিরে গিয়ে let টিপুন
structure এ গিয়ে content types এ টিপুন
events content type এ manage display তে টিপুন
আবার আমরা এই পৃষ্ঠায় রয়েছি যেখানে default এবং teaser রয়েছে
নীচে scroll করে custom display settings এ টিপুন
full content check mark করুন
আমরা node কাজ করলে fields কিভাবে বাইরে রাখে এটি তা ম্যানুপুলেটের অনুমতি দেয়
save এ টিপুন
এখন এখানে উপরে full content এবং teaser রয়েছে
এখন এই দুটি view modes আপডেট করা শিখব
প্রথমে full content view আপডেট করি
full content লেআউটে এই fields রয়েছে এবং এটি এই ক্রমে রয়েছে এবং label কিভাবে দেখায়
ফিরে গিয়ে event a দেখুন drupalcamp cincinnati তে টিপুন
body উপরে রয়েছে
event website date topics এবং logo এগুলির মধ্যে একটি থাকলে
এখন content ভালো দেখতে এগুলি মুছি
structurecontent typesmanage display events তারপর full content এ টিপুন
এখানে event description full mode এ রয়েছে
এটি logo এর নীচে drag করুন
তারপর logo then label hide করুন
এই original image কে medium আকারে বদলান
এটি একটি image style
আমরা views we গেলে image styles সম্পর্কে বিস্তারে শিখব
আমি যে কোনো image style we যে কোনো আকারের image বানাতে সক্ষম
তারপর এটি কোথাও ব্যবহার করতে পারি update we টিপুন
এখন event logo বামদিকে হবে কারণ এটি theme ইমেজের বামদিকে floats করে
body এর আশেপাশে হবে
event date কে label inline করুন
এখন format বদলান
ডানদিকে gear টিপুন আমরা gear ব্যবহার কয়েকটি জিনিস configure করতে
এটিকে default long date we বদলাবো
update এ টিপুন এটি ভালো
event sponsors কে inline করুন
output হল linked to the referenced entity
means cincinnati user group drupalcamp cincinnati স্পন্সর করলে that user group page a link হবে
আমি যেমন চাই that ঠিক তেমন
event topics column presented হওয়ায় আমরা above চয়ন করব
আবার এটি referenced entity তে লিঙ্ক করা
এখন tutorial থামিয়ে দেখুন যে আপনার screen আমার screen মত দেখাচ্ছে কিনা
save এ টিপুন
full view mode যে কোনো একটি nodes দেখি
content এ টিপুন এবং তারপর যে কোনো event এ টিপুন
আপনার event এবং টেক্সটের names আমার থেকে অনেকটা ভিন্ন হবে
কারণ devel lorem ipsum ব্যবহার করে
যে কোনো event এ টিপুন
আপনার layout দেখা উচিত যা এইরকম দেখায়
এটি খুব ভালো দেখায়
event website event date event sponsors
এখানে event topics we একটি সমস্যা রয়েছে কিন্তু এইজন্য কিছু css ব্যবহার করতে there
তার links সঠিক স্থান ইঙ্গিত করে
user group content type এর জন্য full display আপডেট করুন
structure content types এবং তারপর user groups এ manage display তে টিপুন
আবার views আপডেট করতে হবে
নীচে scroll করুন custom display settings এ টিপে full content চয়ন করুন
আমরা পছন্দ অনুযায়ী we মধ্যে যে কোনো displays আপডেট করতে পারি save we টিপুন
তারপর full content চয়ন করুন এটি সেরকম যেমন event we করেছিলাম
group website কে description এবং site inline এর উপরে রাখুন
group contact এবং email একসাথে রাখুন তার labels কে inline করুন
আমি email এ email link নয় plain text চয়ন করব
এটি এইজন্য কারণ আমি ডিফল্ট email program ব্যবহার অন্য কাউকে email করতে করি না
আমি এটিকে plain text চয়ন করব
group experience level keep above রাখুন কারণ এটি সকল অনুভবের সূচী
শেষে events sponsored কে above রাখুন
format কে label রাখুন
আমরা entity id বা rendered entity ও চয়ন করতে পারি
কিন্তু এটি করলে এখানে event pages এর সম্পূর্ণ সমূহের সাথে সমাপ্ত করব
এটি label রাখবো
এখানে এটি link to the referenced entity
এটি ব্যবহার করে cincinnati user group we drupalcamp cincinnati তে যেতে link টিপতে পারি
save we টিপে দেখুন আমরা কি করেছি
content a টিপে সূচী থেকে user group a টিপুন
এখানে group website description contact information রয়েছে এটি devel দ্বারা নির্মিত
contact emailএটি নকল আইডি যা devel দ্বারা নির্মিত
মূল the হল the কাজ করছে
এটি group experience level লক্ষ্য করুন devel কিছু double selected করেছে
এখন এটি এইভাবে ছেড়ে দেবো
শেষে event sponsored হল drupalcamp cincinnati
এই লেআউট বেশ ভালো যা যে কোনো display বা layout modules না জুড়ে পেতে পারি
আমরা full content সফলভাবে করেছি
এখন teaser modes আপডেট করা শিখি আমরা এই দুটিতে দেখলে দেখি যে এটি খারাপ নয়
কিন্তু আমি নীচে scroll করলে teaser modes ভালো দেখি না
এটি সহজে ঠিক করতে পারি
structure এবং content types এ টিপুন
events এ manage display এ টিপে teaser এ টিপুন
drupal links এবং event description দেয় যা body field
এখন এরজন্য teaser mode আপডেট করি
event website কে উপরে drag করে inline চয়ন করুন
তারপর event date উপরে drag করি কারণ এটি গুরুত্বপূর্ণ
event logo drag করে উপরে রাখুন
label hide করে format কে thumbnail we বদলান
আমরা site যে কোনো ইমেজের জন্য image styles বানাতে পারি
কিন্তু আমরা এটি পরে শিখব
link image কে content এ বদলান
এটি সরাসরি content আইটেমে link রূপে logo বানায় এখন update a টিপুন
এখানে logo website এবং date রয়েছে
links নীচে drag করুন
event description কাট ছাট করুন
gear টিপে এটিকে 400 characters এ বদলান
update এ টিপুন তারপর drop ডাউনে টিপে trimmed বিকল্প চয়ন করুন
teaser mode এরকম হতে have: logo বামদিকে website date এবং links এর সাথে description ডানদিকে
দেখি যে এটি কেমন দেখায় save এ টিপুন
site ফিরে যান
আপনি দেখবেন যে drupalcamp cincinnati আপডেট হয়ে গেছে
date field পরে আপডেট করব
আপনি দেখেন body এর ছাঁটাই হয়ে গেছে
structure এ টিপুন content types events manage display এবং teaser এ টিপুন
event date বাদে date অধিকাংশ সঠিক time ago এর বদলে custom চয়ন করব
এখানে date formatsএর জন্য php documentation link রয়েছে
datetime format আপডেট করি
আগে সেটি মুছুন
lowercase l comma capital f js comma এবং capital y
এর means day of the week day of the month
তারপর উচিত suffixst nd rd th এবং চার সংখ্যার বছর
update এ টিপুন
এখন ডেটের preview দেখতে পারি
save এ টিপুন
এখন event description hide করুন
save এ টিপুন
একবার সাইটটি দেখি
এখন event এর জন্য teaser এখানে দেখা date পারেtitle logo website এবং event date
user groups এর জন্য teaser mode আপডেট করুন
structure content types এ টিপে user groups এ manage display তে টিপুন
তারপর teaser এ টিপুন
এটি একটু আলাদা কারণ এখানে কোনো ইমেজ নেই
user group logo হতে পারে
user group website উপরে রাখুন
user group description প্রদর্শন করব না
এখন group contact email রাখুন
group website এবং contact email এর label কে inline করুন
এখানে আবার format কে plain text রাখবো কারণ আমরা ডিফল্ট email ব্যবহার করতে চাই না
এটি সহজ teaser mode
save এ টিপুন
site ফিরে আসি
cincinnati user group the read more এর সাথে group website এবং contact email রয়েছে
এই কারণেই full content এবং teaser mode উভয়ের জন্য view modes আপডেট করেছি
পরের tutorials landing পৃষ্ঠায় যাবো এবং content উপযোগী রূপ দেবো
এই সাথেই আমরা tutorial শেষে চলে এসেছি সংক্ষিপ্তকরণ করি
in tutorial আমরা শিখেছি displays full content display ম্যানেজ করা এবং ডিসপ্লে teaser ম্যানেজ করা
এই video acquia এবং ostraining থেকে অভিযোজিত এবং spoken tutorial প্রকল্প আইআইটি বোম্বে দ্বারা সংশোধিত
এই video প্রকল্পকে সারাংশিত করে video download করে দেখুন
spoken tutorial প্রকল্প the কর্মশালার আয়োজন করে এবং প্রশংসাপত্র the আমাদের সাথে যোগাযোগ করুন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
আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি অংশগ্রহণের জন্য ধন্যবাদ